কিছু মেয়েরা স্কুল এর মধ্যে এএএ রঙ্গোলি করছে সবাই স্কুল ইউনিফর্ম পড়ে আছে গাছপালা দেখা যাচ্ছে।

লোকটার মাথায় টুপি গলায় আই. কার্ড আছে পায়ে কালো বুট আছে ।

এসবেস্টার দেখা যাচ্ছে সাদা রঙের বাড়ি একটা লাল ল্যাম্পপোস্ট আছে একটা জানলা দেখা যাচ্ছে।

এটা এস.বী.আই. -এর এ.টি.এম. দেখা যাচ্ছে দুটো শাট-আ গ্রিল লাগানো আছে কালো কালার -এর চারটে এ.সি. দেখা যাচ্ছে। একটা ব্লু কালার -এর।

আর চারিদিকে গাছপালা ভর্তি আরো দূরে জলা আছে গাছপালা ভর্তি আছে ব্রিজ -এর রঙটা আকাশী কালার -এর।

দুটো তাবু আছে। তাবুর পাশে একটা ঝিল আছে। ঝিলের সামনে দুটো বাইক আছে।

একটা খোলা বাগান আছে। দুটো বইক আছে। দুটো তাবু লাগানো আছে। একটা ঝিল মতো আছ--